বিল্ডিং -এর মূর্তিটি সামনে সাদা রঙ আর সোনালী কালার আকাশী কালার রং করা রয়েছে পাশে একটি বড়ো গাছ দেখা যাচ্ছে।